এটা একটা সুন্দর পকিতিক দিশ্য রাস্তা রয়েছে একটা রাস্তায় গাড়ি আসছে এবং উম লাইট জ্বলছে উপরে একটা ওভার ব্রিজ এর মতো রয়েছে চার ধারে সবুজ গাছ পালা রয়েছে।

একটা সবুজ ধান ক্ষেত ধান খেতে দূরের দিকে দু দুতলা বাড়ি দেখা যাচ্ছে অনেকগুলি বাড়ি রয়েছে নীল কালার এর এবং সাদা কালার এর এবং সবুজ ধানক্ষেতটা দেখতে খুব ভালই লাগছে ব্যাকগ্রাউন্ড --